রাস্তাটার একটা সাইড -এ কিছুটা অংশ ঢাকা রয়েছে। যার কারণে রোদ্রের আলো পড়ছে না এবং ছায়া রয়েছে ।

তো বলা যা-যাবে না যেটা কি ধরনের মন্দির মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে দুই রকমের আহ জোড়া কিছু রয়েছে।--